দেখিয়া লাগের এটা একটা দুকান ।

এখানে দেখা যার একটা জর্ণা আসে।

জিনিসটাল দেইখা লাগে টুকটুক হইবো।

একটা টেবিলের উফরে একটা ফুলের তুড়া রাখা।

তারিয়ার থাকে থাকে বহুত জিনিস রাখা আসে।

একটা গরের বিতরে বহুত মানুষ দাঁড়াই রইসে।

মানুষগুলা জলের মধ্যে দাঁড়ায় রইসে।

গরের বাইরে গাস লাগানি আসে।

এটা একটা কম্পিটার এর ল্যাবরোটরি যেখানে মানুষে কম্পিটার শিখে।